এবং রাস্তার মাঝখান দিয়ে একজন সাইকেল চালিয়ে আসছেন। তার পাশে রয়েছে একটি বিড়াল এবং লোকটি সবুজ রঙের জামা --

ছবিটিতে দেখতে পাচ্ছি একটি রাসস্তা রাস্তার ডান পাশে রয়েছে একটি বড়োও পাঁচিল সেখানে বড়ো বড়ো গাছ রয়েছে এবং ডা বাঁ পাশে রয়েছে দুটো বাড়ি যেটি অনেকটি পুরনো এবং সেখানেও অনেকগুলি গাছ দেখা যাছে।

ছবিটিতে দেখা যাছে একটি বড়ো সুন্দর বিল্ডিং যার দু তিনটা চূড়া রয়েছে এবং বিল্ডিংটি সাদা এবং লাল রঙ করা রয়েছে।

এবং গাড়ির মাঝখানে চার পাঁচ জন মানুষকে দেখা যাচ্--

কি নিচ অব্দি গাছ নেমে এসেছে এবং চারিদিকটা জঙ্গল হয়ে গেছে পেছনে একটি সাদা রঙের বাড়িও চোখে পড়ছে।

জায়গাটি একটি পাঁচিল দিয়ে ঘেরা এবং পাঁচিলটি বেশ পুরানো এবং পাঁচিলের ওই পারে রয়েছে একটি পুরোনো দিনের বাড়ি।

এটি একটি বসতি এলাকা যেখান একটি মন্দির দেখা যাচ্ছে। মন্দিরটি নতুন তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

এবং সে বাড়িটিতে অনেক গাছপালা সুন্দর ভাবে সু সাজানো আছে সেই গাছপালা গুলোর পরিচর্যা হয় দেখেই বোঝা যা--

সাইকেল চার চাকা ইত্যাদি আর ওপরে সাদা রংয়ের একটা চাতাল করা চাতালির নিচে রয়েছে পেট্রোল পাম্প গুলো।